স্টেজ রয়েছে। স্টেজ টার মাঝে মাঝে একটা মস্ত সোফা রয়েছে। এবং সাইডে দুটো সোফা আছে। সোফা র সাইডে চারটে সোফা রয়েছে। চারটে সোফা সাদা সাদা। এবং পিলারের পেছন দিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। হলুদ লাল ।

সূর্যটা আলোতে আকাশটাও লাল মোয়ে অরেঞ্জ টাইপের দেখাচ্ছে। ও এখানে প্রচুর গাছ দেখা যাচ্ছে। এবং একটা লম্বা খেজুর গাছ রয়েছে। এবং তার সাইডে একটা ব্যানার পোস্টার লাগানো রয়ে--

একটা এটা একটা ঘর। ঘরটার চারিদিকটা সাদা রঙের রং করানো। এবং দেওয়ালটাতে দুটো ফ্যান লাগানো আছে। এবং নীচটাতে কতগুলো চেয়ার রয়েছে। চেয়ার গুলো বাদামি কালারের ।

এখানে একটা পাহাড় রয়েছে। এবং পাহাড়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। রাস্তাটা হম মাটি কালারের দেখাচ্ছে মাটির মতো।

এবং ম ম মাঠটার এবং পাহাড়টার নিচেটায় একটা গাড়ি দাঁড় করানো রয়েছে সাদা রঙের গাড়ি। এবং মাঠটা মাঠ পাহাড়ের ওপর প্রচুর গাছ হয়ে গিয়েছে এবং ছোট ছোট পাথরও রয়েছে। এবং সবুজ দেখা --

সামনে একটা লাল মতো গাড়ি দাঁড় করা আছে। গাড়ির সিট্ টা লো । ও তার হেলমেট রয়েছে তার হ্যান্ডেল এ ঝোলানো। এবং একটা রাস্তা রয়েছে। রাস্তাটা গোল মতো। এবং মাঝখানটায় ঘাস --

আর সামনেটা খালি। এবং ওদিকে কিছু ঘর দেখাচ্ছে। এবং ঘরটার পেছনে একটা সবুজ রঙের গাছ। এবং তার পেছনে দুটো মসজিদের মতো দেখাচ্ছে।